আর একজন দাঁড়িয়ে আছে ও তার হাত দেখা যাচ্ছে।

এখানে অনেক সিমেন্ট পাওয়া যায় অনেক অনেক কোম্পানির বা অনেক কোয়ালিটি -র |

স্টেট স্টেট ব্যাঙ্ক অফ | স্টেট ব্যাঙ্ক --